রুমের সামনেই একটি গেট ও দেখা যাচ্ছে। এছাড়া রুমে র ভেতর একটি ডাস্টবিন রাখা আছে।

একটি জল ট্যাংক ও দেখা যাচ্ছে এবং সামনে অনেক বাইক রাখা আছে।

এবং গেটের ওপরেই কিছু প্লাস্টিকের ফুল দিয়ে সাজানো আছে। এবং চারিদিকে অনেক আলো লাগানো আছে।

এখানে আমরা দেখতে পাচ্ছি একটি সাদা এবং গেরুয়া রঙের বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি এবং বিল্ডিং -টির চারিদিকে --

এখানে একটি বিল্ডিং আমরা দেখতে পাচ্ছি। বিল্ডিংয়ের দোতলা এবং বিল্ডিংটি সাদা রঙের।

এখানে আমরা একটি ফুলের বাগান দেখতে পাচ্ছি। যেখানে টবের ওপরে নানান রকমের ফুলের গাছ আছে।

সাদা রংয়ের এবং প্রত্যেকটি বিল্ডিং - এর প্রায় ব্যালকনি আছে এবং বিল্ডিং - এর সামনে পাঁচিল দেয়া আছে।

পাঁচিলের ঠিক মাঝে একটি গেট দেখা যাচ্ছে। এবং গেটের বাইরে দিয়ে রাস্তা দেখা যাচ্ছে। এবং গেটের ঠিক বাইরেই --

অনেক গাছ পালাও দেখা যাচ্ছে। এছাড়াও কিছু কারেন্টের খুঁটি আমরা দেখতে পাচ্ছি।

সাদা পাথর দেওয়া আছে মার্বেল পাথর। এছাড়াও মন্দিরটির পিছনে একটি গেরুয়া রঙের দেয়াল দেখতে পাচ্ছি।

যেন কাছে ভর্তি হয়ে আছে এবং পাঁচিলের বাইরের দিক দিয়ে একটি রাস্তাও দেখা যাচ্ছে।

সারি সারি করে নিচে থেকে উপর পর্যন্ত সাজানো আছে আপেল আম তরমুজ নানান রকমের ফল। সাজানো আছে।

এখানে আমরা একটি বাজার দেখতে পাচ্ছি এবং বাজারে উপর একটি ইঞ্জিনভ্যানের উপর একটি বড় মাছ রাখা আছে এবং --

অটো ও দেখা যাচ্ছে। সবাই দাঁড়িয়ে আছে।